ওরা sanitization তো ভালোই করছিলো। আমাদের সামনে আমরা বলেছিলাম তো ওরা পুরো machine নিয়ে এসে আমাদের সামনেই sanitize করেছিলো। সেটা খুব ভালো আহ লেগেছিল কারণ ওরা করেও ছিলো সেটা একটা video ও আমরা বানিয়ে ছিলাম। আহ মানে ভালোও করেছিল sanitization টা তবে হ্যাঁ একটু বলে বলে করাতে হয় এই সব জায়গায় তো ওরা একদম যে আপনি বলবেন না আর ওরা সব কিছু করে দেবে সেটা তো হয় না। সেটা ঠিকই সেটা তো সব জায়গাতেই হয় না। হ্যাঁ কারণ ওদের ওখানে ঠিক covid এর উৎপাতটা তো বেশি নেই। তো ওরা অতটা ওর severe তা আপনার মনেআছে ওরা কি কি sanitization করেছিল?

আচ্ছা তো কিভাবে কি দিয়ে করেছিল সে নিয়ে এসেছিলো sanitizer machine

সেখানে গিয়ে আপনার সামনেই করেছিল

তো ওখানে ওরা এমনিতে hotel এ কি আহ এমনি liquid sanitizer ছিল? হ্যাঁ liquid sanitizer ওদের reception এ ছিল। আর এমনি social distancing follow হচ্ছিলো? আমাদের তো পুরোই social distancing হয়েছিল কারণ কি আমরা week days এ গিয়েছিলাম তো resort থেকে মোটামুটি তার আগে আমরা monday পৌঁছে ছিলাম। sunday তে মোটামুটি লোকে check out করে গিয়েছিলো। তো পুরো resort টাই আমাদের ছিল।

কোনো সমস্যায় নেই কারণ resort এ কেউ ছিলই না শুধু আমরাই ছিলাম। আচ্ছা তো ওখানে আর গাড়ি রাখার রাখাতে পেরেছিলেন ভিতরে? Parking খুব সুন্দর ওদের parking এর খুব ভালো ব্যাবস্থা ওদের। তো গাড়ি ভেতরেই রাখতে পারেন আপনার তাতে কোনো অসুবিধা নেই। খুবই সুন্দর ব্যাবস্থা আছে restaurant টা খুব ভালো service ও ভালো। আপনি room এও চাইলে snacks ট্যানাক্স আনিয়ে খেতে পারেন। আহ যথেষ্ট ভালোই আছে। আচ্ছা আচ্ছা তবে ওখানে একটু group এ বা বন্ধুদের সাথে যাওয়াটা ভালো কারণ ওটা একটু যেহেতু কি ওটা সমুদ্রের কাছে না সন্ধ্যে বেলাটা একটু boring হয়ে যায়। সেই ব্যাপারটা শঙ্করপুরে নেই। সেই জন্য মানে group এ না গেলে ঠিক রাত্রিবেলাটা একটু boring হয়ে যায়। আচ্ছা আচ্ছা তো ওই জিনিসটা ওখানে তাহলে boring আছে তাই তো?

আচ্ছা আচ্ছা তো আমি একবার তাজপুর গিয়েছিলাম। তো তাজপুরে এমনি ভালো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 আর একটা হচ্ছে তাজপুরের আহ hotel গুলো কিন্তু একেবারে যে bridge এর ওপরে সেরকম না। মানে তাজপুরের hotel গুলো যে গুলো আছে সে গুলো থেকে bridge এ যেতে গেলে আপনাকে অন্তত পক্ষে পাঁচ minutes হেঁটে যেতে হবে।

তো তা ছাড়া তাজপুরে যাওয়া মানে তাজপুরে কোনো hotel ই আর কি beach এর ওপরে না বা beach facing না।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

না দীঘাতে না মন্দারমণিতে। হ্যাঁ মন্দারমণিতে তো আছে Hotel bridge facing ওই কয়েকটা hotel ই bridge facing বাকি সব bridge এর থেকে একটু দূরে।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 মানে খুবই pocket friendly মানে দীঘাতে আহ কেউ চাইলে মানে যার যেরকম সামর্থ আহ সেরকম অনুযায়ী সে আহ বাঃ room নিতে পারে যেমন দীঘাতে সত্তর টাকাতে seventy rupees এ room ও পাওয়া যায়। আবার সাত হাজার টাকাতে আহ luxurious আহ room ও আহ দীঘাতে পাওয়া যায়। তো যার যে রকম ক্ষমতা প্রতিটা class of লোকের জন্য আহ দীঘার আহ ব্যবস্থা রয়েছে even দীঘাতে আপনার দশ টাকাতে breakfast ও এখনো পাওয়া যায়। যেটা আমার মনে হয় অন্য কোনো জায়গাতে বা tourist destination এ মনে হয় না পাওয়া যায়। হম দীঘাতে আপনি পুরো variety পান plus আপনার যে hotel থেকেই খেতে হবে তার কোনো মানে নেই। আপনি খেতে পারেন। তো যে জিনিসটা অন্য কোথাও নেই।

তো এই জিনিসটা কিন্তু আহ খুবই আহ ভালো রয়েছে।

আমি hotel এই খাই কারণ মন্দারমণি গুলো sea facing তো আর রাত্রি বেলা হয়ে গেলে ওখানেও ঠিক আপনি আহ বেরিয়ে যে রাস্তায় খুব পাবে সেটা না তো generally সবাই prefer করে hotel এই খেয়ে নেওয়া। এক মাত্র দীঘাতেই আপনি আহ পাবেন একদম মানে বাইরে। হ্যাঁ হ্যাঁ Plus দীঘাতে একটা market আছে তো সন্ধে বেলাটা ঠিক দীঘাতে থাকলে boring লাগে না। সন্ধে বেলাটা মানে market এ অনেক কিছু explore করা থাকে অনেক কিছু আপনি কিনতে পারেন।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

হ্যাঁ তো সেই সেই সেইটাই হচ্ছে, সেটাই হচ্ছে আহ ঠিক কথা। Hello

তো সে সেইটা bridge এ আহ bridge টা অনেকটা দীঘার bridge টা অনেকটা crowded তাই না? আহ সেই জিনিসটা হচ্ছে আহ সেই দীঘার এ দীঘাতে আপনি কখনো street food খেয়েছেন? একবার আমরা group এ গেছিলাম বন্ধুর। মানে আমি আর আমার husband গেলে আমরা আহ street food খেতাম না। যদি ধরে নিন মোমো বা ফুচকা জাতীয় এরকম জিনিস খেয়েছি। কিন্তু দীঘার আহ side এই আপনি দেখবেন মানে line দিয়ে

পেলাম খেলাম এরকম কিন্তু আমারও তো এক বন্ধুর চক্করে পরে আমার একবার আহ খাবার আনিয়েছিলাম ওখানকার tandoori chicken সেটা খেয়ে by god bless আমাদের কিছু হয়নি কিন্তু ওগুলো একটু খাওয়াটা risk থাকে। তো দীঘাতে শুনেছি তো এখন ওটা একটা proper town হয়ে গেছে মানে আমি একবার আহ দীঘা গিয়েছিলাম তো সেখানে আহ দীঘা থেকে দূরে যে উদয়পুর bridge টা ওখানে আবার আহ মানে sea food নাকি খুব ভালো পাওয়া যাচ্ছে bridge এ এরকম ধরণের review দেখছি। Experience আছে উদয়পুর bridge এ? আহ উদয়পুরে bridge এ হ্যাঁ আমার experience আছে তো উদয়পুর bridge টা তো প্রথমত আগে তো virgin bridge ছিল। আহ Hello

তো আহ সেখানে তো আগে খুব একটা লোক যেত না।

তো এখন আহ basically basically যেটা হয়েছে যে দীঘাটা তো পুরো full শহরের মতো হয়ে গেছে।

তো দীঘাতে আপনি একটা পুরো cosmopolitan town হয়ে গেছে দীঘা। হ্যাঁ তো সেইখানে আপনি সব কিছুই, সব কিছুই পাবেন ঠিক আছে। তো দীঘাতে আগে যেটা ছিল সেটা হচ্ছে যে আহ উদয়পুরটা দীঘার থেকে তিন কিলোমিটার three কিলোমিটার দূরে ছিল ঠিক আছে।

তো আর তো সেই খানে basically যেটা হচ্ছে সেটা আহ সেটা হচ্ছে আহ যে দীঘাতে আপনার অনেকটা আহ ভালো না লাগলে crowded হলে আপনি ওখানে চলে যেতে পারবেন।

ঠিক আছে তো যে জিনিসটা, যে জিনিসটা আর কি আহ এখানে পাবেন না।

আহ

উদয়পুরে খাওয়া দাওয়া টা আহ ভালোই।

তো উদয়পুরে খাওয়া দাওয়া ভালোই কিন্তু উদয়পুরে সমস্যাটা হচ্ছে না উদয়পুরে একটা problem আছে সেটা হচ্ছে। আপনি ওখানেও আর কি breach side খেতে হবে। তো সেই জিনিস গুলো যে সব সময় যে hygienic হয় তা না।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

Otherwise মানে ওখানে যে ওইযে ধরুন আহ মাছ ভাজা বা এই সব গুলো পাওয়া যায়। সে গুলো আহ সেগুলো আর কি একেবারেই ভালো না।

আহ আপনি সেখান থেকে কখনো খেয়েছেন?

আচ্ছা কোনটা ওই street food যেটা মাছ ভাজা বিক্রি করছে?

তো সেইখানে তো অনেকের তো সমস্যাহচ্ছে না। সেইটা তো আর পরে কি সমস্যা হচ্ছে সেইটার খবর তো আর পাওয়া যাচ্ছে না।

ঠিক আছে। তো সেইটাই হচ্ছে ব্যাপার লোকে খাচ্ছে ঠিকই কিন্তু তার পরে আর কেউ কিছু বলছে না। হ্যাঁ একদম ঠিক বলেছেন। তো আর আপনি আহ ওখানে উদয়পুরে আগে government এর একটা resort ছিল ওসানিয়া নামে ঠিক আছে তো সেই ওসানিয়া resort টা ওটাতে এখন ওটাতো সেরম ভাবে একটা commercial পুরো বড়ো জায়গা হয়ে গেছে।

ঠিক আছে তো সেই জিনিসগুলো আর কি আহ সেই জিনিসগুলো commercial হয়ে গেলে আর সেই জিনিসটা ভালো থাকে না।

তো ব্যাপারটা হচ্ছে সেইটাই commercial যতক্ষণ না হচ্ছে ততক্ষন জিনিসগুলো ভালো।

তো সেইটা হচ্ছে কিন্তু commercial হয়ে গেলে পরে সেই জিনিসটা আর তাহলে tourist places আর কি থাকলো? আপনি যদি city থেকে গিয়ে সেই আর একটা city তে চলে যান তাহলে তো আর সেই ব্যাপারটা থাকে না। তাই না আমরা যখন city থেকে বেরোই city থেকে বেরিয়ে আমরা চেষ্টা করি যে অন্য কোনো জায়গায় যাওয়ার যেটা ভালো লাগবে। Otherwise এই জিনিসটা খুব একটা ভালো তো লাগে না।

আপনার sea side এর ভেতরে কোথায় সব চেয়ে বেশি ভালো লেগেছে এখনো পর্যন্ত?

মন্দারমণি?

মন্দারমণি কেন ভালো লেগেছে? একদম বললাম না আপনাকে sea facing মানে আপনি রাত্রিবেলাটা যেটা মানে যখন কিছু করার থাকে না। তখন আপনি মানে বেশ আরামসে মানে আর কিছুই করতে হবে না আপনি মানে নিজের hotel এ বসে বিসাক থেকে আরামসে আপনি মানে আহ sea enjoy করতে পারেন।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 আমরা মোটামুটি ভালোই পেয়েছি কেন কি আমরা ওই কাটকাটা গরমে কখনই যায়নি। একবারই গিয়েছিলাম আহ তখনও মানে beach এর ঠিক না গরমটা সেরকম লাগে না। আহ beach side এ আচ্ছা মানে আহ যেহেতু কি প্রচুর সমুদ্রের হাওয়া থাকে। সেইজন্য ওইরকম গরমটা ঠিক লাগেনা beach এ আচ্ছা তো beach এ আপনি মন্দারমণিতে এমনিতে ওখানে safety র কিরাম ব্যাপার? Safety wise তো ভালোই।

কোনো সময় কোনো সমস্যা problem এ পাননি আপনি? আচ্ছা আপনি কতবার গেছেন? দীঘা মন্দারমণি অনেকবারই যাওয়া হয়েছে। আচ্ছা তো আপনি কিসে যান মোটামুটি?

আহ যখন গেছেন তখন সবসময় by car গেছেন? হ্যাঁ শুধু একবারই দীঘা গিয়েছিলাম ট্রেনে। ট্রেনে গেছেন?

ট্রেনে তিন ঘন্টা। আর by car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

হ্যাঁ হ্যাঁ ভায়া কোলাঘাটে route এ যান কি আচ্ছা তো ট্রেন যেটা থাকে সেই ট্রেনটা কোন station থেকে ছারে?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 আচ্ছা তাহলে ট্রেন তা on time ই থাকে বলছেন আপনি।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

হম বাসও ভালো বাসে আমরা একবারই গিয়েছিলাম। কিন্তু মন্দারমণি যেতে গেলে বাসে অসুবিধা হয়। কারণ আহ আপনাকে নেমে আবার ওখান থেকে একটা আলাদা আহ কিছু একটা করতে হয় hotel এ যাওয়ার জন্য মানে বাসের থেকে নেবে। আচ্ছা আচ্ছা তো এমনিতে আগে তো নন্দকুমার পর্যন্ত রাস্তা ভালো ছিল। এখন তো রাস্তার কাজ হচ্ছে নন্দকুমার পর থেকে তো দীঘার রাস্তার কাজ হচ্ছে। ওটা নাকি highway বানাচ্ছে। জানি না ওটা কবে complete করবে। complete হয়ে গেলে এর পর আমার মনে হয় যে ওইটা খুব ভালো একটা রাস্তা হবে আহ যাওয়ার জন্য ঠিক আছে Thank you time দেওয়ার জন্য আহ অনেক ধন্যবাদ। bye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 কি রে কেমন আছিস? অনেকদিন তো তোর সাথে কথা হলো না।

শহরের দিকে আর কোথায় চাষ হয়? সব তো গ্রামের দিকেই হয়, শহরে তো খালি আমরা খাই সবজি-টবজি, তা চাষ টাস ঠিক ঠাক হয়েছে? এইদিকে তো কিন্তু বৃষ্টি হয়নি রে। শুনলাম তোদের ঐদিকে তো খুব বৃষ্টি হয়েছে।

এই আমার ছাদে না জায়গা আছে ছাদে, আমি ভাবছি তোর কাছ থেকে কিছু জেনে যে সবজির কি করে চাষ করবো, তাহলে আমি ভাবছি সিমেন্ট দিয়ে ওই side টা পুরো cover করে আমি চাষ শুরু করবো। এখন সবজিতে তো maximum সার দেওয়া থাকে, এর থেকে আমি নিজেই উৎপাদন করি আর নিজেই খাই, আশেপাশের সবাইকে দিই। হ্যাঁ, হ্যাঁ তাহলে তুই আমাকে তাহলে process গুলো বল? কি করে করতে হয়? আর শোন না বলছি এর জন্যে কি কোনো সার লাগে?

আর আর এইসবের বীজগুলো কি আমি ওই নার্সারী থেকে কিনতে পাবো? নাকি তোকে তোদের গ্রামে যেতে হবে আমাকে বীজ আনতে?

মানে দেখে মনে হবে পুরো ঘাস তাই তো? ধান মনে হবে না হম

হ্যাঁ, আমি আমি ভিডিওতে দেখেছি অনেক ছোটো ছোটো মানে ঘাসের মতো চারা লাগায়, ধানের জমিতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে।

মানে ধানটা তো mainly এখন তো সবাই machine এই ঝাড়ে, আগে তো সবাই বাড়িতে ধান ঝাড়তো হ্যাঁ, আমার ঠাকুমাদের কাছ থেকে শুনেছি যে আগে সব এরকম বাড়িতেই ধান ঝাড়তো। এখন তো machine আসাতে অনেক কাজও অনেক easy হয়ে গেছে সবার আর মানে labour টাও মানে easy হয়ে আর অন্য কাজে ওরা labour টা দিতে পারছে। হম হম আবার এই জিনিসটার জন্য ধান ঝাড়া বা মানে machine এ ঝাড়ে বলে এখন দেখবি চালে কাঁকড়ের পরিমানটাও কমেছে আগের থেকে।